স্কুল এর গ্রাউন্ড এ রঙ্গোলি তৈরী করা হয় বিভিন্ন রঙের--

এই ব্রিজ -টির ধারে লোহার রেইলিং করা রয়েছে --

তিনজন ফাদার রয়েছে --

তাপমাতা নিয়ন্তক যন্ত--

গাছও রয়েছে-এ নদীটি একটি সুন্দর মনোরম পরিবেশ তৈরী করেছে --

এখানে দুটি পাহাড়ের মাঝে একটি ছোট গুহা রয়েছে। গুহার --

দরকারে ছুটে আসেএ অফিস টির বাইরে সবসময় বাইক --

এটি আমাদের এলাকার একটি বেড়াতে যাওয়ার স্পট --

এই চার্চ -টি তে একসাথে প্রায় দুশো জন উপস্থিত থাকতে পারে ।

যার জন্য এই অফিস -এ ঢোকার রাস্তাটিতে অনেক ঘাস জন্মেছে-এ--

এটি আমাদের এলাকার একটি মাইন্ রোড । এই মাইন্ রোড এর পশে একটি ছোট ফুটপাত রয়েছে। যেই ফুটপাত এর ওপরে--

এই গ্রন্থাগার টি দুতলা। গ্রামের কাঁচা রাস্তার পাশে এই গ্রন্থাগার টি অবস্থিত।

এটি আমাদের এলাকার একটি রাস্তা ।

এই রাস্তাটি শেষ হয়েছে একটি নিম্নভূমি তে। মানুষ জন এখানে সৌন্দর্য উপভোগ করতে আসে ।